এবং সবুজ কালার এর কার্পেট পাতা রয়েছে এবং জিম সেন্টারে অনেক যন্ত্রপাতি রয়েছে।

এবং একটি ফাঁকা আকাশি কালার আ-কাশ দেখানো হয়েছে।

দু তিনটি বিল্ডিং দেখানো হয়েছে | দূরের বিল্ডিং টি সবুজ কালার এবং হলুদ কালার দেখা যাচ্ছে ।